perl overview এবং installation এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
পর্লের সংক্ষিপ্ত বিবরণ এছাড়া ubuntulinux এবং windows operating system perl সংস্থাপনের উপায়
you tutorial জন্য internet সাথে যুক্ত থাকতে হবে
ubuntulinux এবং windows operating system থাকতে have
স্পষ্টিকরণের জন্য আমি ubuntu linux 1204 এবং windows 7 ব্যবহার করব
ubuntu linux সংস্থাপনের জন্য system synaptic প্যাকেজ ম্যানেজার সংস্থাপিত থাকতে have
আপনার অ্যাডমীন অধিকার থাকতে have
এছাড়া ubuntu terminal এবং synaptic প্যাকেজ ম্যানেজার সম্পর্কে জানতে have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
এখন perl সম্পর্কে অল্প বলি
perl হল practical এক্সট্রকশন এবং reporting ভাষার একটি সংক্ষিপ্তি
এটি একটি সাধারণ programming ভাষা
এটি মূলত text ম্যানিপুলেশনের জন্য বিকশিত হয়েছে
এর ব্যবহার web ডেভেলপমেন্ট network programming gui ডেভিলপমেন্ট ইত্যাদির জন্য করা হয়েছে
easy সরল এবং বুঝতে খুব সহজ
এতে c বা java এর it জটিল ডেটা স্ট্রাকচার নেই
pattern matching এর জন্য এটি অধিক পরিচিত
perl একটি open source ভাষা
perl ubuntu linux 1204 অপারেটিং সিস্টেমে আগে থেকেই রয়েছে
তাই সংস্থাপন অনুসরণ করতে কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই
ubuntu 1204 এ পর্লের সংস্থাপিত সংস্করণ যাচাই করি
keyboard ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
লিখুন perl স্পেস hyphen v
enter টিপুন
terminal output প্রদর্শিত হয়েছে
এটি পর্লের আধুনিক সংস্থাপিত সংস্করণ প্রদর্শন করে
এখানে এটি perl 5142
ubuntu 1204 এ উপলব্ধ ডিফল্ট perl প্যাকেজ যাচাই করি
এখন launcher bar যান এবং dash home এ টিপুন
search bar synaptic লিখুন
synaptic package manager icon দেখাবে
এটিতে টিপুন
অথেনটিকেশনের জন্য admin পাসওয়ার্ড লিখতে হবে
admin পাসওয়ার্ড লিখে authenticate এ টিপুন
synaptic প্যাকেজ ম্যানেজার প্যাকেজের তালিকা load করবে
internet গতির উপর নির্ভর করে এটি কিছু সময় নেবে
এখন quick filter এ perl লিখুন
আপনি প্যাকেজের তালিকা দেখবেন
perl প্যাকেজের পূর্বে দৃশ্যমান গাঢ় সবুজ রঙের চেকবাক্স বলে the the ইতিমধ্যে সংস্থাপিত হয়েছে
যখনকি তারকা চিহ্ন সহ চেকবাক্স বলে যে এই প্যাকেজগুলি ও প্রয়োজন হতে পারে
এটি ডকুমেন্ট তৈরী বা script ডিবাগ করতে সাহায্য করে
ভবিষ্যতে perl ব্যবহারের উপর নির্ভর করে অনুপস্থিত প্যাকেজ গুলি সংস্থাপিত করুন
এখন windows operating system এটি সংস্থাপনের ধাপগুলি দেখি
tutorials রেকর্ড করার সময় windows সংস্করণ 5142 ছিল
এখন একটি নতুন সংস্করণ উপলব্ধ
সংস্থাপনের জন্য perl সংস্করণ 5163 ব্যবহার করব
tutorials প্রদর্শিত সকল perl commands নতুন সংস্করণেও ভালোমত কাজ করবে
windows operating system browser খুলুন
এখন এড্রেস bar প্রদর্শিত url লিখুন
আপনি সরাসরি পর্লের download পৃষ্ঠায় যাবেন
সিস্টেমের প্রয়োজন মত download সংস্করণ নির্বাচন করুন
আমার ক্ষেত্রে এটি হল পর্লের 32 bit সংস্করণ
কম্পিউটারে আপনার পছন্দমত জায়গায় perl msi file সংরক্ষণ করুন
আমি ইতিমধ্যে এটি সংরক্ষণ করেছি
msi file যেখানে ডাউনলোড করেছেন সেই folder গিয়ে সেটিতে দুই বার টিপুন
প্রদর্শিত window run এ টিপুন
setup window next টিপুন
i accept the terms in the license agreement নির্বাচন করে next এ টিপুন
এখন custom setup window খোলে
এই window সকল perl বৈশিষ্ট্য সংস্থাপনের তালিকা প্রদর্শন করে
এগুলি হল perl
ppm এটি windows modules download এবং সংস্থাপনে ব্যবহৃত হয়
documentation যা modules তথ্য প্রদান করে
এবং examples
এই সকল ডিফল্ট বৈশিষ্ট্য রেখে next এ টিপুন
environmental variable এবং file extension setting এর জন্য একটি window খুলবে
এই check box গুলি নির্বাচন করুন
next এ টিপে install এ টিপুন
এটি পর্লের সংস্থাপন শুরু করবে
internet গতির উপর নির্ভর করে কিছু সময় নেবে
এটি হয়ে গেলে display the release notes চেকবাক্স অনির্বাচিত করে finish এ টিপুন
এটি উইন্ডোসে পর্লের সংস্থাপন সমাপ্ত করে
এখন সংস্থাপন যাচাই করি
start মেনুতে যান এবং command prompt খুলতে cmd লিখুন
command prompt লিখুন perl space hyphen v
enter টিপুন
আপনি পর্লের সংস্থাপিত সংস্করণ দেখবেন
এটি সংস্করণ প্রদর্শন না করলে উপরোক্ত সংস্থাপনের ধাপগুলি পুনরায় করুন
এখন একটি সহজ হ্যালো perl program execute করি
এই file player নীচের code file link এই tutorial সাথে প্রদান করা হয়েছে
এটি download করে ব্যবহার করুন
আমি file users\amol ডিরেক্টরিতে সংরক্ষণ করেছি
সেখানে যাই
লিখুন perl স্পেস sampleprogram pl
enter টিপুন
command prompt hello perl printed হবে
সংক্ষেপে
in tutorial শিখেছি:
পর্লের সংক্ষিপ্ত বিবরণ
ubuntulinux 1204 এবং windows 7 এর জন্য perl সংস্থাপনের নির্দেশাবলী
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
আশা করি tutorial লাভদায়ক হয়েছে